হ্যাঁ আপু আজকে ঠিকই বলেছেন শিক্ষাতে শুধু certificate শিক্ষা তাই নয় শিক্ষতা হতে পারে বিভিন ধরনে বিভিন্নমুখী শিক্ষা তো শিক্ষা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

এখন আপনি certificate বড়ো বড়ো ডিগ্রি অর্জন করলেন certificate অর্জন করলেন কিন্তু আপনি মেহনত শিক্ষ লেন না আপনি মানুষেই সাথে ভালো ব্যবহার করতে পারলেন না তাহলে কিন্তু আপনার শিক্ষায় কোনো মূল থাকবে না শিক্ষিত জাতিকে হতে হবে ভালো মন মানসিকতার আগের মানসিক যে শিক্ষা তাকে সেই মনের গ্রহণ করতে হবে তারপর তাকে অন্য সব কাজ করতে হবে মনে শিক্ষাতা হচ্ছে আসল শিক্ষা এবং শিক্ষা certificate অর্জন করলে শিক্ষা হয়ে যায় না আর বতর্মান সময় যে শিক্ষার হার certificate কথা বলা গেলে বতর্মান সময় বাংলাদেশের শিক্ষার হার অনেক বেশি শিক্ষিত হার অনেক বেড়ে গেছে অনেক বাংলাদেশ আগের বাংলাদেশ এখন বাংলাদেশ অনেক তা তফাত অনেক এগিয়ে গেছি আমরা বতর্মান বাংলাদেশ শিক্ষাব্যাবস্থা অনেক এগিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করেছে শিক্ষার হার বৃদ্ধি কারণে তিনি নানা পদক্ষেপ নিয়েছেন ওনার পদক্ষেপ গুলো বতর্মান অনেক সফল তার এই পদক্ষেপ কারণে আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে বলতে গালে প্ৰাক প্রাথমিক থেকে class টেন পযন্ত তিনি বিনা মূল্যে বই দিচ্ছেন তাছাড়া আসেপশে উপবৃত্তি ব্যবস্থা করেছে যে আর্থিক অসচলটাই কোনো শিক্ষার্থী ঝরে না পরে সেই ব্যবস্তা নিয়েছে তাছাড়া শিক্ষার চাপে দিক তিনি নজর রেখে পরীক্ষা পদ্ধতি এনেছেন অনেক পরির্বতন সেগুলো কিন্তু প্ৰসংনীয় বতর্মানে শিক্ষার ব্যবস্থা অনেক উন্নত হয়েছে যা আমাদের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য সহায়তা করবে এই বিষয়ে কিছু আপনি বলতেন

মেয়েদের কে ডিগ্রি পযন্ত পবৃত্তি ব্যাবস্থা করে দেওয়া হচ্ছে এবং school ঝরে পরছেনা না বাল্য বিবাহ হচ্ছে না সবাই ভিতরে শিক্ষিত সুলভ শিক্ষাসুলভ একটা আচরণ এসেছে সবাই অনেক শিক্ষিত হয়েছে সবাই এই মানে শিক্ষা ছাড়া যে জাতি একজন অউন্নত সেটা বোছা যায় আগে আমরা বাংলাদেশ দিকে তাকালে সেটা আমরা বুছতে পারি আরাকটা জিনিস চিন্তা করে শিক্ষার কাজ গুলো ভেতরে আমাদের একটা সম্ভবনা আছে সেটা বিকশিত করা আজ কে যদি আমরা শিক্ষিত না হতাম বুছতে পারতাম না আমাদের ভিতরে কি আছে নিজের নিজের গুন গুলা শুধু নিজের ভিতরে থাকতো আমরা বাইরে প্রকাশ করতে পাড়তাম না আর একজন শিক্ষক হচ্ছেন মানুষ গড়া কারিগর এখন আমরা যদি শিক্ষক কাছ থেকে শিক্ষা না পেতাম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 শিক্ষা যদি certificate শিক্ষা তা কিন্তু নয় আমার সুস্থ দেহে সুস্থ একটা ভালো মন তৈরি করা হচ্ছে শিক্ষা আবার রবীন্দ্রনাথ বাসায় দেখেযায় যে শিক্ষা হলো তাই যে কেবল তথ্য পরিবেশন করেন শিক্ষা এমন একটা অবস্থা তথ্য পরিবেশন করে বিভিন্ন ধরনে তথ্য যাতে আমরা সুন্দর ভাবে সুদীর্গ ভাবে প্রকাশ করতে পারি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি ততো বেশি উন্নত জি আমরা যে কিন্তু উন্নত জাতিতে পরিণত হয়েছি আমাদের সমাজের এখন দেখবেন যে আপনি বলেছেন বাল্য বিবাহ কথা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

সেই কাজ করা আগে চিন্তা করবে না আর একজন শিক্ষিত মানুষ অবশ্য মানুষ কাজ করা আগে ভাববে ভেবে চিনতে একটা কাজ করবে দেশের জন্য ভাববে সমাজের জন্য ভাববে নিজের জন্য ভাববে আর একজন অশিক্ষিত মানুষ দ্বারা সেটা আসা করা যায় না কারণ সে নিজের কথা ভাববে আবার নিজের কথা ভাবতে গিয়ে পরিবার দেশ সমাজ কারো ক্ষতি সে চোখে পড়বে না কারণ সেই নিজে একজন উন্মাদ মতো আচরণ করবে এটা শিক্ষা একটা গুন্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 আমরা যদি মানে সোয়া হয়ে দাঁড়াতে চাই তাহলে কিন্তু আমাদের শিক্ষা দরকার আমাদের মেরুদণ্ড দরকার আমাদের যদি মেরুদণ্ড

মেরুদন্ড হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড মেরুদন্ড ছাড়া মানুষ যেমন চলতে পারে না বাঁচতে পারেনা তেমনি মানুষ

ভালো থাকার ভালো থাকার জন্য হলো শিক্ষা গ্রহণ করতে জি নিজের অবস্থানে থেকে পরিবেশ কে পাল্টানো হবে কারণ শিক্ষার হার শুধু একা মাননীয় প্রধানমন্ত্রী প্ক্ষে বাড়ানো সম্ভব নয় আমাদের কে সচেতন হতে হবে কারণ মেরুদন্ড হীন ভাবে সোজা হয়ে দাঁড়ানো যায় না সোজা হয়ে চলা যায় না তেমনি শিক্ষা ছাড়া আমরা কোথা গিয়ে সোজা হয়ে কথা বলতে পারবো না সোজা বলতে আমরা একটু স্বাভাবিক ভাবে চলতে পারবোনা তাই শিক্ষা আমাদের জীবনে সঙ্গে ওতঃপ্রোত ভাবে জড়িত কারণ শিক্ষা হীন জীবন কখনো সফলতা বইয়ে আনতে পারে না বতর্মানে যদি আমরা বাংলাদেশ দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই পূর্বে তুলনায় বতর্মানে বাংলাদেশ এর চিত্রটা অনেক গুন পাল্টে গাছে উন্নত দিকে উন্নত দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা শিক্ষা সুফল থেকেই পেয়েছি আজ যদি আমরা শিক্ষিত না হতাম তবে আমরা ভালো মন্দ বুছতাম না দেশের উন্নয়ন উন্নয়ন মূলক কাজে নিজেকে জড়াতে পারতাম না বরং অপকারী করতাম তাই শিক্ষা আসলে আমাদের জীবনে সুফল বইয়ে এনেছে প্রতিটা মানুষ এই ক্ষেত্রে নৈতিক শিক্ষা উপস্থিক শিক্ষা পাশাপাশি জরুরি কারণ নৈতিক শিক্ষা আমাদের চলা পথে প্রতি পদে পদে ব্যবহার হয় হ্যাঁ এমনি যেটা বলেছেন শিক্ষাহীন জীবন আসলে নাবিকহীন নৌকা চালকে মতো আমরা যদি একটা সমুদ্র একটা নৌকাকে ছেড়ে দিয় সেটা কোথায় যাবে আমরা কিছু তে বলতে পারবো না এখন যদি সেটাকে মাঝি বা নাবিক থাকে তাহলে কিন্তু আমরা বুছতে পারবো যে নৌকাটা গন্তব্যে পৌঁছেছে এবং কোথায় যাবে শিক্ষা ছাড়া আসলে আমাদের দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ানো একদম সম্ভব নয় যেমন এরিস্টটল নেপোলিয়ান বলেছিলেন তুমি একজন শিক্ষিত মা দাও আমি একজন শিক্ষিত জাতি দেব এক মাত্র মায়ের মাধ্যমে সন্তান কিন্তু শিখতে পারে ভালো খারাপ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

জি আপু আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দেব আসলে এই কথাটি মর্ম অনেক আমরা পূর্বে যদি দেখি পূর্বে যে বাল্য বিবাহ প্রচলণ ছিল তখন কিন্তু মেয়েরা নিজেদের সম্পর্কে এতটা বুঝতো না যানতো না তারা ছিল অশিক্ষিত অগ্র তখন তাদের মাধ্যমে কেমনিই একজন শিক্ষিত জাতি আসা করা যায় তাই শিক্ষার হারের সাথে এটা ওতপ্রোত ভাবে জড়িত যা আমরা এখন বতর্মান বিশ্ব দেখতে পারছি এর প্রতিফলন ঘটেছে যা আমাদের সমাজ কে অনেক উন্নত দিকে এগিয়ে নিয়েছে তার আমাদের প্রথম হাতি খড়িযে মায়ের হাতে বটে সেই মা যদি সুশিক্ষিত হয় এবং ভালো মন্দ আমাদের কে বুছিয়ে দিতে পারে সঠিক রাস্তা দেখাই তাহলে অবশ্য আমাদের জীবন সুন্দর হবে এবং সুন্দর ভাবে আমরা প্রতিটা কাজ করতে পারবো প্রতিটা কাজের ভেদা ভেদ বুছতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ এবং মানুষে মঙ্গল করতে আমরা সহায়তা করতে পারবো হ্যাঁ অবশ্যই আরেকটা বিষয়ই লক্ষ করবে মানুষ কিন্তু বলে শিক্ষিত মানে শিক্ষিত শত্রু মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো এমনি দেখবেন একটা

শিক্ষা যে কোনো কাজে প্রয়োগ করা যায় শুধু চাকরি জন্য শিক্ষা লাভ করা তাই নয় আমরা certificate অজন করে চাকরি পেছনে দোড়াবোনা মানুষ কত কিছু করছে উদ্বর্দ্দা করছে freelancing করছে বিভিন্ন ভালো ভালো জনসেবা মূলক কাজ করছে জনসেবা মূলক কাজের মাধ্যমে টাকা রোজকার করছে এদিকে আমরা সব দিক লক্ষ করে দেখি যে শিক্ষা আসলে কোনো তুলনা হয় না আমাদের জীবনে শিক্ষাটা একদম খুব গুরুপ্তপূর্ণ ভাবে জড়িত আছে শিক্ষিত ছাড়া জীবন অচল তাই আমাদের উচিত প্রত্যেকে সু শিক্ষা শিক্ষিত হয়ে ও অন্য্ জাতিকে সু শিক্ষা শিক্ষিত করা জি নিজের মন কে সু শিক্ষা শিক্ষিত করতে হবে পরে জাতিকে সু শিক্ষা শিক্ষিত করতে হবে এখন আপনার মতামত বলেন জি আপু আপনি এখন গুরুপ্তপূর্রনো কথা বলেছেন আমাদের আসলে এই certificate ধারী শিক্ষার পিছনে দঁড়ানো উচিত নয় এটা তো আছে সাথে আমাদের নৈতিক গুনা বলি প্রকাশ করতে হবে ভালো মানুষ হিসাবে কারণ certificate শিক্ষার বড়ো শিক্ষা নয় আমাদের আচরণ গত অবস্থান বুঝে মানুষ বুছতে পারেন যে আসলে লোকটা কতটা শিক্ষিত সব কিছু মিলিয়ে জীবন আমাদের প্রত্যেকে উচিত জীবনে চলার পথে সু শিক্ষা শিক্ষিত হয়ে প্রত্যেকে সাথে ভালো আচরণ করা আপু আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো শিক্ষা বিষয়ে অনেক কিছু জানতে পারলাম আসলে যে জাতি যত বেশি শিক্ষিত হবে তত বেশি উন্নত হবে এবং শিক্ষা ছাড়া জীবন অচল শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড অনেক কিছু যানতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ জি আপু আমিনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অজানা তথ্য যানতে পেরেছি আপনার কাছ থেকে

এই যে বাড়ি তে বসে আছি তুই কোথায় আছিস? ও তা বাড়িতেই আছিস তো আমি ভাবছিলাম যে মানে শুনলাম নাকি তুই ঘুরতে যাচ্ছিস আজ? হ্যাঁ আমার ও বুঝলি মন~ আহ রাম~ রামপুরা তারাপীঠ ঐদিকে যাবি বলছিস? উহ তো ঠিক আছে তো নটার সময় করে

উহ road ঘুরতে যাবি?

হ্যাঁ ভালো হবে চ তাহলে ঘুরে আসি নটার সময় ওখানে যাবি বলছিসতো?

আহ ঠিকই আছে হ্যাঁরে বাড়িতে একলাই আছি তোকে বললাম না যে আমার একটুকু মন খারাপ কি শরীর খারাপ ভালো লাগেনা বসে আছি বসে আছি লোক কুড়ে তো ভাবছিলাম একটু ঘুরতে গেলে একটুকু যদি ভালো লাগে। free লাগে শরীর মানে কি বলবো তো তুই যখন বলছিস যে যাব ওই দিক দিয়ে বেরোতে তো আমি ভাবলাম তবে আমিও যাবো একটু বেরোতে মানে তোর সঙ্গে গেলে তাও একটু মন খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি যাইনি শুনেছি আহ আহ

হ্যাঁ ভালো হবে গেলে

তো মনে নামস~ নাম শোনা শোনা লাগছে হ্যাঁ হ্যাঁ আহ

আহ আমি যাইনি রে তার লেগে মনে হয় ও

হ্যাঁ রাতের বেলায় তো চিনতে পারা যাবে না আহ আহ

উহ ঠিক হ্যাঁ

হ্যাঁ ভালোতো

হ্যাঁ তো আজকে এখানে যাব মানে ঘুরতে তখন মানে আমাকে সব বলতে বলতে যাবি এক এক করে এটা কোন মানে কো~ কোন গ্রাম মানে কু কি কোথায় থাকে মানে কি গ্রাম মানে নাম কি কি কোন দিকে যায় মানে আমি তো চিনি না এবার তুই যদি না বলিস আমি চিনব কি করে বল? হ্যাঁ তার জন্য তো বাইকে করে যাব আমরা তো এই দিকে এই দিকে গেত~ যেতে যেতে মানে যে গ্রামগুলো পড়বে সেগুলা আমি তো জানিনা তো তোকে বলতে হবে

উহ বে~ বেরোতে?

হ্যাঁ হ্যাঁ রামপুর হয়ে মানে ওইদিকে যাবে যাব আমরা আজ আমরা আমরাও ঘুরবো আমরাও বলব যে আমরাও ঘুরতে এসছি ওরা মানে হ্যাঁ আমরা motorcycle এ যাব আহ ওরা ট্রেনে গেছে নাকি? হ্যাঁ তো ওরা ট্রেনে যাক আমরা motorcycle এ যাব তাইতো হ্যাঁ তোর তো তিন চার KG মানে ভইরলে উহ হয়ে যাবে না?

হ্যাঁ হ্যাঁ ওই তোর কি বলছে বাক্সতে

হ্যাঁ ওতো তো থালেমা

হ্যাঁ হ্যাঁ তো আরে বাংলাদেশ বাংলাদেশে যাব কেন বাংলাদেশে ঢুকতে দেবে নাকি

হ্যাঁ হ্যাঁ গোপালপুর তুই ঠিক বলেছিস।

হ্যাঁ বলছিল যে ভেঙে গেছিল একবার brigde

হ্যাঁ তো মানে পাশে মানে যাওয়া হবে তো

হ্যাঁ আমি আমি কি বলছিলাম বলতো যে যদি যাওয়া যায় তো মানে যাব সেবার যদি যাওয়া না হয় তো গিয়ে তো লাভ নেই তো ঘুরে আসতে হবে হ্যাঁ নতুন হলেই মানে হয়ে গেলেই তো ভালো তাহলে ধর ঘুরতে যেতে পারবো আর যদি না হয় এখন তো ঘুরতে যেতে পারবো না।

হ্যাঁ তো ভালো তো মানে তোর ঘুরতে যাওয়া বা মানে ওই দিকে তো যাব আরে চল না আরে ন ন হ্যাঁ নদীতে তো জল না থাকলে তো ভালই তাহলে তো ধর এই দিকে যাওয়া হবে শুধু।

তাইতো ওইটাই ভালো জল না থাকলে হ্যাঁ এইতো কদিন আগেই হয়েছে

হ্যাঁ আছে ঠিক তো ঠিক আছে বুঝলি আমার মনে কি বলবো মানে মানে মাথা ব্যথা করছে তো তো হ্যাঁ যাবি যখন তখন মানে phone করিস আর হ্যাঁ এখন মানে খানিক আরাম করে নিই বুঝলি ভাল লাগেনা মাথায় তো বললাম তো। হম ঠিক আছে হ্যাঁ তো রাখ তাহলে। নমস্কার উদয় দা। হ্যাঁ নমস্কার সানি। কি খবর কেমন আছেন আপনি? এই চলে যাচ্ছে আপনার বলুন। কেমন চলছে? আমারও ঠিকঠাক ব্যাস চলেই যাচ্ছে সুন্দর ভাবে।

কোথা থেকে belong করেন আপনি? আমি belong করি মানে ছোট্ট একটা গ্রাম, হ্যাঁ?

আচ্ছা west bengal থেকে belong করেন আপনি?

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো।

আমি এখানে বা একটা sales এর area manager আছি আমি ওই কাজ করি।

কি আহ কি কোন কোম্পানিতে আছেন? কোন products এ? আহ products হচ্ছে আপনার এস বি আই শুনেছেন নাম তার credit card হয় ওই এস বি আই credit card এর এখানে হ্যাঁ আজকাল তো এই credit card আর insurance এইসবের উপরেই লোকে বেঁচে আছে। এই pandemic হওয়ার পর তো medical sector টা এতটা boost up করে গেছে যে, মানে অনেক অনেক growth ও হয়েছে কোম্পানিগুলোর আর অনেক চাকরির opportunity গুলোও হয়েছে ওখানে।

আর বাইরের মানে বিভিন্ন কারণের জন্য আরকি বাইরে যাওয়া এখন সম্ভব হচ্ছে না তাই এখানে এইটাই আরকি আমি continue করছি। না না খুবই ভালো কথা, আপনি ওখানে যদি থেকে আপনি ওটাকে continue করে যদি নিজের life style টা maintain করছেন অনেক ভালো। বেশি পয়সার জন্য বাইরে কে যেতে চায় না? সবাই যেতে চায়। এই আমাদেরকে দেখে নিন আমি আজ বারো বছর ঘরের বাইরে থেকে চাকরি করছি। আজ আমি নিজে মানে বাড়ি ফিরতে পারিনা কেন কি? আমি জানি যে, আমাকে যা package এ আমি চাকরি করি বাইরে আমি ওই package এ চাকরি পাবনা ওখানে। কেন কি? নেই actually market এ। তো সেই জন্য আমাকে এখানে থাকতেই হয়। হ্যাঁ ওই পরিকল্পনা আছে যদি আর কিছু দিন চাকরি করবো আট দশ বছর আরও তারপর হয়তো permanently বাড়ি ফিরবো। তারপরে গিয়ে হয়তো নিজের কোনো একটা business এর scope দেখবো বা কোনোকিছু করে কাজ করবো তো ঐটাই একটা ইয়ে এই ছাড়া চাকরির মধ্যে ঢুকাটা সম্ভব হয়ে উঠবে না।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 Self sufficient থাকা যাবে individual individual কারোর কে মানে তাবেদারী করতে হবে না। কারোর অধীনস্ত থাকতে হবে না, সেই হিসেবে ঠিকই আছে।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 Placement কিংবা বিভিন্ন কলেজে যারা নতুন যে বাচ্চারা পরে বেরোচ্ছে তাদের placement হ্যাঁ? মানে overall recruitment এর যা status মানে সেটা তো present scenario কেমন? আমাদের আহ present মানে requirement মানে কিভাবে আহ কাজের opportunity আছে আহ তার উপরেই নির্ভর করছে। তো তাতে আপনি দেখলেই দেখতে পাবেন যে এখনকার scenario মানে একটু অন্যরকম। মানে আপনার pandemic আরো যেন যেমন একটা হয়ে গেছে। যদিও আয়ে দিন আমরা যদি news follow করি দেখবো, যারা bilionaire বা milionaire তাদের জন্য রোজ নতুন নতুন facilities আসছে

Helpful হয়েছে কিন্তু যারা bilionaire ছিল তাদের একদম cess thirty-seven থেকে twnety-five percent এ নামিয়ে দেওয়া হয়েছে। তো এর থেকে আহ বোঝাই যাচ্ছে, হ্যাঁ? তো যে যারা মানে বড় আছে বা যারা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 Actually একদম আপনি যেটা বললেন একদম সঠিক class family মনে হচ্ছে না যে আর life long prolong করবে। ঐটা মনে হয় যে ঐটা একদম মানে dilute হয়ে যাবে। হয় আহ low class এ আসবে বা high class এ যাবে। middle বলে কোনোকিছুই থাকবে না

আর কোনো মানে আপনি এই যে আপনি বললেন এই financial এ tax এর weight এসেছে ঐটার মধ্যেও দেখুন low class এর লোকেরা rebate পেয়েছে high class এর লোকেরা increment পেয়েছে। ওদেরকে দিতেই হবে ওরা জানে ওরা আরও বেশি দেবে এরা আরো কম দেবে। মাঝখান থেকে যে middle class এর আছে